পুতুল বিয়ে দেওয়া গরমের ছুটিতে পুতুল বিয়ে দেওয়াটা তো অদ্ভুত একটা পুরো মানে আমাদের কাছে ছিল। পুতুল কি পড়বে পুতুলের জামা কাপড় পুতুলের জামা কাপড় কি দিয়ে তৈরি করতেন জানো? ওই যে মায়ের শাড়ি মায়ের শাড়ির পার পুরনো শাড়ি পার দিয়ে জামা কাপড় তৈরি হয়ে যেতো পরে জলখাবারের জিনিস দিয়ে পুতুলের বিয়ে বা পুতুলের জন্মদিনের,

আমাদের যা জলখাবার হতো সেই জলখাবার থেকেই সবাইকে ধরো কে যেমন party করা

সে ছিল বিভিন্ন ধরনের শরবত আবার সে শরবত শরবতের জন্য মনে হয় মানে একটু পরে পরে শরবত খাওয়া মানে তোমার, বিভিন্ন রকমের স্কোয়াস পাওয়া যেত আগে এখনো আগে আগে একটু এখনকার মত আগে জুস্ টুস পাওয়া যেত না এতো তো আমাদের ঘরে বিভিন্ন রকমের শরবত পাওয়া মানে রাখা হতো লেবুর শরবত কমলালেবুর শরবত ডাবের শরবত।

আর একটা ছোট একটা আর একটা খেতাম মিল্ককোশ বেরোলেই মিল্ককোশ মিল্ককোশ খুব ভাল লাগতো খেতে আইসক্রিম আইসক্রিম কত বানিয়েছি জানো? যত রকমের জুস পেতাম সব রকম যখন নতুন নতুন ফ্রিজ আসছে ফ্রিজের মধ্যে যত রকমের জুস আছে ওই ফ্রিজের আইসের মধ্যে জল ঢেলে বা ওই জুস ঢেলে ঢেলে রাখতাম তার পরে। ওইটা যখন বরফ হয়ে যেত ওইটাই হতো আইসক্রিম আহা কি আনন্দ ওই আনন্দের কোন ওই আনন্দটা আর কখনো জীবনে খুঁজে পাবো না আমি তো এখনো করে থাকি এখনো মজা পাই জানো? গ্রীষ্মের এই ছুটিগুলো মনে হয় আমাদের কাছে একটা অভুক একটি অতুলনীয় একটি স্মৃতি গ্রীষ্মের ছুটি আর গ্রীষ্মের ছুটিতে হল । আর একটা জিনিস,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

বন্ধু তুমি কি বাংলাদেশর প্রথম স্বাধীন জেলা যশোর সম্পর্কে কিছু জানো বাংলাদেশর প্রথম স্বাধীন জেলা যশোর সম্পর্কে না জানার তো কিছু নেই ছয় ডিসেম্বর বাংলাদেশ প্রথম যে জেলা স্বাধীন হয় সেটাই হচ্ছে যশোর তুমি কি কখনো যশোর আসছো ঘুরতে

এবার হচ্ছে যশোর যে সব থেকে বাংলাদেশ এর সব থেকে বড়ো যে স্থল বন্দর তা হচ্ছে বেনাপোল হ্যাঁ এটা বেনাপোল এ অবস্থিত হ্যাঁ বেনাপোল গেছি আমি তুমি গেছো হ্যাঁ এটা যশোর মূল সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার মতো দূরে অবস্থিত

হ্যাঁ এইখান দিয়ে মনে করো দেশের মানে দুইটা দুইটা পথ আসছে তোমার দেশের সবকিছুই ভারতের যে পণ্য গুলো আছে এগুলো আমদানি তারপরে আছে তুমার যে ভারতের যে বিভিন্ন ঘুরতে যায় মানুষ ভারতে থেকে ঘুরতে আসে এই যাওয়া আসা গুলো এই দিক থেকেই হয় হ্যাঁ হ্যাঁ আমি তোমার হচ্ছে একেবারেই স্থলবন্দর ব্যবহার করে ভারতে গেসিলাম আর এমনি তে কিন্তু মানে তুমার রেলপথ আর ই সড়কপথের দুইপথের কিন্তু পণ্য আমদানি রপ্তানি হয় হ্যাঁ এখন তো তোর হচ্ছে নিয়মিত মানে কলকাতাতে train যায় হ্যাঁ এখন যশোর বেনাপোল এর train । কলকাতা থেকে যায় আর কোনমতে স্থান পথে নিয়মিত তো bus যায় হ্যাঁ তবে বেনাপোল সড়ক মহাসড়ক জনসংযোগ খানে ঘুরতে যায় আর ওই যে এখন মানে ঘুরতে আছে যারা বেনাপোল যারা ঘুরতে আসে বেনাপোল কিন্তু ওই অনেকগুলো তোমার মনে কর কফির দোকান আছে ওখানে বসে অনেকে দেখি ছবি তোলে facebook কিংবা তাদের মানে বিভিন্ন জায়গায় তারা এটা দেয় সামাজিক যোগাযোগের মাধ্যমে share করে হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ছাড়ে এটা এভাবে হুম ওই যে তুমার ওটাকে পৌর Gate বলা হয় মনে হয় তাই না হ্যাঁ বেনাপোল পৌরসভার ওটা বেনাপোল পৌর Gate অনেকে তবে এই যে বেনাপোল এ কিন্তু দুই পাশে Border এই পাশে মানে ওই যে কোন একটা কোন একটা বাহিনী সদস্য এই দেশে বাংলাদেশ এর Border Guard যদি সদস্য হয় সব সময় মুখ মোতায়েন থাকে রাস্তার পারে হ্যাঁ তা তো জানি তারপর হচ্ছে প্রতিদিন সকালে তোমার কুস খাওয়া যায় এটা অনেক সুন্দর তুমি দেখছো কখনো আমি একবার মানে ওখানে ওই যে বেনাপোল Border এ ওখানে গিয়েছিলাম ওই দিনটা ছিল সম্ভবত একুশেশে ফেব্রুয়ারি সকালে আমরা গেছি গিয়ে সেই শহীদ মিনারে পুস্পহ দেয় না ওই টা দেখছিলাম ও নিয়ে তোমার শহীদ মানে একুশে ফেব্রুয়ারি দুই পাশে খুলে দেয় একটি নির্দিষ্ট area পর্যন্ত ওই পাশের মানুষ এই পাশে আসতে পারে আবার এই পাশের মানুষ ওই পাশে যাইতে পারে

এই দিনটা উপলক্ষে তারা হয়েছে আমাদের খুলে দেয় Gate দুই দেশের মানুষ এসে অনুষ্ঠান ই করতে পারে উপভোগ করতে পারে আমি এ অনুষ্ঠান সম্পর্কে শুনছি অনেক কিন্তু কখনো যাওয়া হয়নি সকালে যে দেখছি অনুষ্ঠান সকালে যশোর যশোরে আসছিলাম আগের দিন এসে ওপারেতে তোমার Train এ সকালে সরাসরি বানাপোল গেছিলাম

মানে এই সকালে মানুষকে এগুলো শেষ করে মনে হয়তো সম্ভবত তোমার রাত্রে একটা অনুষ্ঠান করে আর দিনে বেলায় ফুল দেওয়া ওই দেওয়া বিভিন্ন এই MP কিংবা রাজনৈতিক সংগঠনের মানে বিভিন্ন ওখানে আসে ও তাহলে তো তোমার হচ্ছে যে যখন অনুষ্ঠান হয় তখন দুই দেশেরই তো শিল্পীরা থাকে নাকি হ্যাঁ দুই দেশের অনেক গণ্যমান্য শিল্পীরা আছে তারা গান নাচ বিভিন্ন অভিনয় করে

আর তুমি কি জানো মানে আমাদের বানাপোল এর পাশেই মানে যশোর এর ভেতরেই বানাপোল এর একটু কাছাকাছি একটা আমাদের বাংলাদেশ এর যেই ফুলের রাজ্যে বলে না গাদখালী

হ্যাঁ আমি তো জানি যখন তোমার ফুলের মৌসুম থাকে তখন তো এক মানে প্রায় অনেক কোটি কোটি টাকা ফুলের গাছ হয় ওখানে হ্যাঁ এই যে তোমার শীতের সিজে শীতের সময়টা আছে ফুলের একটা সময় তারপর এই যে তোমার আমাদের যে চোদ্দোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভালোবাসা দিবস ব্যবহার করে তারপরে তোমার হচ্ছে এই যে এই শীতের সময় কিন্তু দেখবা অনেকে বিয়ে shaadi করে হ্যাঁ তারপরে একুশে ফেব্রুয়ারি আছে হ্যাঁ তারা এই মানে ফুল ছাড়া তো বলতে গেলে বিবাহ কো কোনভাবেই ফুল ছাড়া সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ কোনো অনুষ্ঠানে সম্ভব না পোঁছানো

হ্যাঁ আমি দেখছিলাম বাংলাদেশ এর কোন একটা Cinema এর Shooting ওখানে হয়েছে আর‌ এই যে কিছুদিন আগে Facebook এ দেখলাম বাংলাদেশ এর cricketer সাকিবুল হাসান আছে না হ্যাঁ আমি দেখছি ওটা তার আছে মানে স্ত্রীকে নিয়ে শিশির হ্যাঁ শিশির ভাবিকে নিয়ে তারা গাদখালী লয়ে গেছিল

ফুলের জন্য যেহেতু বিখ্যাত হ্যাঁ আর এত এত সুন্দর একটা এই মানে মানুষ ওই জায়গায় আসলে ওই জায়গার একটা প্রেমে পড়ে যায় মানে বর্তমানে ওটা তো একটা Tourist Spot হয়ে গেছে বলা যায় নাকি হ্যাঁ ওখানে মানুষজন এখন দেখছি অনেকে যাচ্ছে ঘুরতে তারপরে এই যে আর একটা জিনিস সেই দিন বিভিন্ন মেয়েরাও ফুলের band মাথায় দিয়ি

এখন হয়েছে অনেক ছেলেরা সে তারা মনে করো আনন্দে ওই ফুলের band মাথায় দিয়ে তারা উদযাপন করে মেয়েদের মত ঔভাবে

আর তুমি কি জানো যে যশোর জেলার আর একটা মানে একজন কবি আছে কবি সম্পর্কে কিছু বলতে পারবা হ্যাঁ সে মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ মাইকেল মধুসূদন দত্ত

হ্যাঁ ওনার বাড়ি গেছি ওনার বাড়ি তো হচ্ছে যশোর জেলার এই কেশব পূর্ব জেলায় অবস্থিত

হ্যাঁ এই শীতকালের দিকে আছে জানুয়ারি কি ফেব্রুয়ারি তে হয় হয়তো

আবার হৈছে চব্বিশশে জানুয়ারি তো মাইকেল মধুসূদনের জন্ম তারিখ পঁচিশ তারিখ থেকে শুরু হয় হ্যাঁ মধুমেলা মধুমেলা না আমি ওই মধুমেলাটা অনেকবার গেছি ওই মেলা কি মানে রাতে হয় নাকি দিনের মেলায় শুরু হয় মানে ওটা তো কয়েকদিন ব্যাপী থাকে মনে হয় তোমার পঁচিশে জানুয়ারি থেকে একতিরিশশে জানুয়ারি পর্যন্ত থাকে। তো মেলা যেভাবে চলে সপ্তাহে হ্যাঁ তবে ওই দিকে হুম ভুনোর বাশ তো নদীর পাড়ে বিশাল একটিই ওই যে তোমার নদীর পাড়ে উনি যেখানে বসত ওখানে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা আছে ওনার। মানে খোদাই করা পাথরে আহ উনার বাড়ি তো অনে অনেক পুরনো বাড়ি সেভাবে মেরামত করে রাখা আছে

আর তার বাড়ির মানে, ভিতরে যে তার নিজস্ব ভাস্কর্য তৈরি করা রয়েছে দেখছি হ্যাঁ তারপরে উনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন মানে আলাদা ভাবে তোমার ই করা আছে

বলে ওখানে একটা বানানো আর এই কবিতা মানে বাংলার sonnet জনক নয়, নিঃসন্দ মেলায় কবিতা লিখতেন। আসলে সেই বারাসাত মেঘনাদবধ মহাকাব্য উনি রচনা করেন হ্যাঁ এই ক কাব্য তো মানে আমরা College এ থাকতে অনেক পড়ছি তার নামে অনেক শুনছি

হ্যাঁ ওই জায়গাটা অনেক সুন্দর ওখানে। মানে অনেক বাইরে থেকে অনেক লোক আছে দেখতে তারপরে অনুদানের একটা বিষয় আছে সবকিছুই মিলে এখানে তো প্রায় মানে দুইপাশে প্রায় সব সময় মেলা চলে বলাই যায় নাকি হ্যাঁ ওখানে মানে এখন একটু মেলা ওই তখন করছো ওখানে অনেক সুন্দর জায়গা আর বাওরটা অনেক বড় মানে তুমি কিংবা আমি যেকেউ প্রথমবার যেয়ে একটু বুঝতে পারবে না এটা বাওর নাকি নদী

আর ওই ওখানে প্রায় গেলে দেখা যায় যে অনেক লোকের সমগম আর ওখানে যে এখন তো দেখছি আরো সেতু দুইটা করছো তো ওই সেতু না

ওই সেতু দুইটা করছে পাঁচশো বছে আরেকটা করছে নাকি হ্যাঁ ওর ও আর এক পাশে আরেকটা করেছে দুই বা শূন্য কারন তোমার সেতুতো উঠতে গেলে ওরা একটা নির্দিষ্ট পরিমাণে একটা চন্দা নেই মানে বড় সেতুতে উঠতে গেলে যেমন toll লাগে নাকি

হ্যাঁ, বাংলাদেশ প্রথম Digital জেলা এখানেই মানে শেখ হাসিনা software & IT Park হিসেবে একটা Park তৈরি করছে মানে সবদিক থেকে সবার আগে Spot হচ্ছে যশোর হ্যাঁ সবার আগে প্রথম জেলা হচ্ছে এখন যশোর আর একটা জিনিস আমরা ওই যে মাইকেল মধুসূদন বাড়ির কথা বলছিলাম না কেশবপুর

কেশবপুর আর একটা জিন্সের জন্য বাংলাদেশ সব থেকে বিখ্যাত এটা কি জানো কেশবপুর এ মানে হনুমানের একটা উপজেলা বলা হয় মানে আগে পর্যাপ্ত পরিমাণে হনুমান ছিল। ওই জায়গাতে জাগায় সম্পর্কে আমাকে কিছুই জানা নেই আমি মানে আমার ওখানে আমি গেছি আমার মামার বাড়ি হচ্ছে যশোর কেশবপুর এ ওখানে ছোটবেলায় যেতাম মামুর সাথে দিয়ে মানে পরিমাণে হনুমান যে রাস্তার উপরে হনুমান বসে থাকতো সবসময় মানুষের সাথে মানুষের মতো বেড়ায় থাকত তারা ও তার মানে হনুমানের জন্য বিখ্যাত তাই তো হ্যাঁ তারপর তোমার ওই বিভিন্ন গাছ আছে না আমরা যেরকম দেখি পাখিরা গাছের ভিতর একটা ডালে থাকে

ভিতরে বাসা বাঁধবে কিন্তু বড় বড় শিশু গাছে ডালের পরে ডালে হনুমানরা সুন্দর করে বসে ঝুলে থাকতো

আমি মানে নিজেও অনেক হনুমানে ওইযে কলা বিস্কুট এইগুলো দিয়েছে ওরা এসে কলা বিস্কুট রেখে দিয়ে ডাকলে ওরা এসে ওগুলো নিয়ে যায় তালতো তুমি হচ্ছে ওই তোমার মামার বাড়ি থাকার কারণে ওখানে ঘুরতে পাচ্ছ আমার তো সেভাবে আর কেউ নাই তার কারণ কেশবপুর ঐভাবে ঘোরা হয়নি হ্যাঁ আমি ওই জন্য মানেই কেশবপুর হনুমান আরে মাইকেল মধুসূদনের বাসা সম্পর্কে একটু বেশি জানি তারপরে হচ্ছে তোমার ওই যশোর আরো কয়েকটা জায়গা আছে তোমার ওই যশোর এর শহরের তালকানজিসি শ্রী শিব মন্দির টা আছে। ওইটাতে গেছো মন্দির তো ঔভাবে যাওয়া হয়নি না না মন্দির সম্পর্কে ওভাবে জানা নাই ওইটা তোমার হচ্ছে অনেক পুরাতন যে শিব মন্দির আছে তোমার যশোর terminal এর পাশে। না এ সম্পর্কে আমার জানা নেই আর যশোর আসলে মূলত তোমার যে ঢাকা থেকে Train করে যশোর যাওয়া হয় এই ঐভাবে ই করা হয় না তারপরে তোমার ওই যে যশোর terminal পাশে আরেকটা জায়গা আছে তোমার হাজী মোহাম্মদ মহসিনের একটা বাড়ি আছে যশোর যশোর bus terminal হ্যাঁ যশোর bus terminal থেকে কিছু দূর সামনে গেলেই তোমার হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন এর একটা বাড়ি আছে